এটি একটি কোনো স্কুল এবং স্কুল এর সামনে আমরা দেখতে পাচ্ছি বাইক রাখা। একটি ভ্যান নিয়ে একটি মানুষ রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে এবং রাস্তাটি মাটির রাস্তা একটা সাইকেল রাখা রয়েছে। হুম হুম স্কুল টি হোয়াইট আর ব্লু কালার দেখে।

আর একটা টেবিল রয়েছে। টেবিল -এর উপর পারপেল কালার -এর একটা বোতল আছে।

হ্যাঁ ট্রাক পে সিভিক ভলেন্টিয়ার আছে কিছু।

মানুষটির পরনে ব্ল্যাক কালার এর টি শার্ট আছে।